সূর্য এখানে অস্ত যাচ্ছে সন্ধ্যার ঠিক আগে হয়তো এই ছবিটা তোলা হয়েছে.

এখানে প্রচুর চেয়ার খুব সুন্দর করে সারিসারিভাবে সাজিয়ে রাখা আছে .

এখানে রয়েছে প্রচুর চেয়ার টেবিল চেয়ার টেবিলগুলো সবগুলোই আছে হোয়াইট এবং মেরুন কালারের কভার পড়ানো .

এখানে সামিয়ানা প্যান্ডেল করা হয়েছে গ্রীন এবং হোয়াইট কম্বিনেশনের.

এই দোকানটিতে শুধুই ছেলেদের ড্রেস রাখা আছে।

একটি সবুজ ঘাসে ঢাকা মাঠ রয়েছে.

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ঝরনার জল বয়ে যাচ্ছে সামনে.

সামনে দেখতে পাচ্ছি একজন ছেলে একটা পিঠ ব্যাগ নিয়ে আছে.

এখানে আমরা একটি শপ দেখতে পাচ্ছি।

এই শপটিতে রয়েছে বিভিন্ন রকমের নিউ সাইকেল ।

টোলগেট -এর ওখানে কয়েকটি গাড়ি দাঁড়া করানো আছে।

এই মানুষটির হাতে রয়েছে একটি ঘড়ি .

এখানে একজন মহিলা যিনি বেগুনী এবং হোয়াইট কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে আমরা এই রুমের ভিতরে দেখতে পাচ্ছি একটি সরস্বতী মায়ের ফটো ফ্রেম .

এখানে সান্টার টুপি মোজা এবং নানান রকম ফুলের টব আরও অনেক কিছু জিনিস রয়েছে.

এই ছবিটিতে আমরা একটি ঘরের ভিতরে দেখতে পারছি একটি ছেলে এবং সেখানে কিছু বাসন পত্র এবং কিছু জলের বোতল সাজিয়ে রাখা আছে।

উপরেও কিছু ছোটদের একদম বাচ্চাদের হাঁটার জন্য যে গাড়িগুলো হয় সেগুলোও আছে.

এখানে আমরা দুটো দোকান দেখতে পাচ্ছি একটা বন্ধ এবং একটি খোলা আছে .

দোকানটির মধ্যে আমরা একটি এয়ার কুলার মেশিন -ও দেখতে পাচ্ছি।

রুমটির ওপরে আমরা একটি সিলিং ফ্যানও দেখতে পাচ্ছি।

যেগুলো কাগজের কার্টুন দিয়ে ঢাকা আছে.

রেকগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ওষুধ.